সামনে একটি স্টেজে ও দেখতে পারছি অর্ধেক ফলে খুব ভালো লাইটিং দেওয়া আছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাপার্টমেন্টের ছবি। এখানে তিনটে বেলকনি আর দুটো জানালা দেখা যাচ্ছে আর নিচের বাথ ।

এই অ্যাপার্টমেন্ট -এর একটি গেট আছে নিচে ।

তিনটে তিনটে বন্ধ গ্যারেজ আছে তার আশেপাশে অনেকগুলো গাছ আর তারের পোল আছে। আর আকাশের রং নীল।

কংক্রিট দিয়ে করা আছে তার পাশে আমরা একটি ছোট নীল রঙের সাইকেল দেখতে পা--

এটা কল্যাণী স্টুডিয়াম এর ছবি তার এখানে মোহনবাগানের খেলা হচ--

দেখতে পাচ্ছি যেটা সেটা পুরোপুরি ভরি এবং সবুজ মরুণ সবুজ মরুণ পতাকা দেখতে পাচ্ছি--

আশেপাশে পাহাড় এখানে অনেক লোকজন একটা আসে এটা হোক খুব সম্ভবত একটা ডেম্প - এর ছবি ড্যাম - এর ছবি ড্যাম এর--

এটা একটি ম্যাসাজ সেন্টার - এর ছবি এখানে একটি কাপিং থেরাপি হচ্ছে একটা এক রকমের মাসাজ থেরাপি ।

আশেপাশে অনেকগুলো জিনিসপত্র আছে সফ্ট করার আর এখনে একটি লোক আছে যে--

একজন ক্যাফে কোন কাপল আছে ক্যাফে কোন লোকজন ফ্যামিলি -র সাথে আছে এখানে লাইটিং -টা--

একটি ক্ষেতের ছবি। এখানে চাষ হচ্ছে ।

একটি ট্রাক্টর এ লোকজন চাষ করার চেষ্টা করছে সামনে একজন ট্রাক্টর চালাতে পেছন দিয়ে লোক।

গেট আছে গেট -এর উপর অনেক বড় হোডিং কিছু লেখা আছে তার সামনে একটি বিল্ডিং আছে তার রং নীল আছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি যে একটি মাল গাড়ি দাঁড়িয়ে আছে।

মারক আসে ওখানে হোডিং কিছু লেখা আছে তার তার তারপরেই ছোট্ট পুল টা শুরু হচ্ছে এখানে আমরা একটি লোককে দেখতে পারছি যে সাইকেল করে পুল এ যা--

রাস্তার মুখের রাস্তার মুখের ছবি এখানে একটি স্ট্যাচু দেখতে পাচ্ছি তার সামনে একটি।

এইটা একটি চার্চ -এর ছবি এখানে চার্চ -এ কোন ফাংশন আছে।

ফাউন্টেন আছে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো পার্ক আছে এটা পার্ক -এর মধ্যে একটি পুকুর।

এই ছবিটি ছট পুজোর ছবি এখানে সব লোকজন--

তারপরে নদী গঙ্গা তে না গিয়ে এটা খুবই ব বিহারের খুবই বড় মহা ব --

পরব আমাদের অনেক ভিড় আসে ছট পূজায় সূর্যে অর্ঘ দেওয়ার জন্য।

ছবিতে আমরা দেখতে পারছি যে--

ট্রেনিং বা কিছু কম্যান্ড পাস করা হচ্ছে ।

আ একটি ছবি আছে একটি বাড়ির। বাড়ির সামনে অনেকগুলো গাড়ি লাগানো হয়েছে। একটা খুব পুরনো বাড়ি।

বিল্ডিং আশেপাশে অনেক গুলো সাইকেল পার্ক আর সাথে বাইক পার্ক ও করা আছে। মাটির রং--

কোনো একটা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ -এ লেখা যেখানে অনেকে লোকজন ঘুরতে এসে সামনে একটা লোককে দেখা যাচ্ছে যে লাল।

ব্রিজ -এর তলার ছ ছ ছ ছবি।

এই ছবিতে আবার দেখতে পারছি যে এটা একটি--

এ .টি .এম . -এর ছবি ওপরে হোডিং -এ বিদ্যাসাগর সেন্টার কো-অপারেটিভ -এ ব্যাঙ্ক লিমিটেড মিডনাপুরে ।

প্যান্ডেল এর ছবি। এখানে-এ সরস্বতী পুজোর --

কেউ কম্বল পড়ে আছে বসে আছে একটা ল্যাপটপ আছে সাথে গান বাজানো--

এটা কোন একটি মহল বা ফোর্ট - এর ভেতরের ছবি এটা কোন--

মাটি আছে। তার পাশে পাশে অনেকগুলো গাছ পাল্লা।